উপরে কয়েকটি পোস্টার লাগানো আছে।

এই ছবিটিতে আমরা একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি সেলুন দেখতে পাচ্ছি।

বাইকের পাশে অনেক মানুষজন দেখতে পাচ্ছি।

দিকে অনেক জিনিস দেখতে পাচ্ছি।

দাওয়ালে অনেক গহনা সাজানো আছে।

উপরে একটি সাদা লাইট দেখতে পাচ্ছি।

সামোনে একটি মই দেখতে পাচ্ছি।

আমরা একটি ঝর্ণা দেখতে পাচ্ছি।

অন্য জায়গাটিতে অনেকজন মানুষ দেখতে পাচ্ছি।

পিছনের দেওয়ালটিতে সবুজ ম্যাট লাগানো আছে।

ওখানে একটি বড় বোর্ড রয়েছে।

ছবিতে আমরা একতি খোলা জায়গা দেখতে পাচ্চি।

মানুষগুলির পিছনে একটি মন্দির আছে।

সামনে একটি পোস্টার লাগানো আছে।

চারিদিকে অনেক মানুচজন দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি ইস্কুল দেখতে পাচ্ছি।

ভিতরে কয়েকটি বেঞ্চি রাখা আছে।

মিষ্টির পাশে ছোট ছোট কার্ড দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

পিছনে একটি বড়ো পোস্টার দেখা যাচ্ছে।

এরা কমলা লংয়ের জামা পরে আছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলি প্লাস্টিকের প্যাকেট দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

এখানে দুই তিন জন লোক দেখতে পাচ্ছি।

দূরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে।

সামোনে একটি গিটারের ব্যাগ রাখা আছে।